সামনের চার্ট -এ অবকাশ লেখা আছে।

আর একটি লোক যা পিছন ফিরে তাকিয়ে রয়েছেন মাঝখানে একটি ব্ল্যাক কালারের তুল আছে।

আর এক সাইডে একটি বড়ো বাড়ি সাদা রঙ্গের ।

এইখানে আমি একটি সিঁড়ি দেখতে পাচ্ছি যা পাথরের দিয়ে তৈরি।

চারিদিকে সবুজ রঙের গাছপালা রয়েছে.

সামনে বড় গেট যেখানে তালা ঝুলানো আছে .]

সব ব্লু কালার সিঁড়ি এবং সামনের দরজাটা ব্লু কালার -এর।

কেউ ভ্যান চালাচ্ছে। যার আশেপাশে অনেক বড়ো উঁচু উঁচু বিল্ডিং রয়েছে ।

তার পিছনেই একজন বাচ্চা গাড়িতে করে খেলছে আর তার পাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে.

আমি এখানে একটি সিনবাস দেখতে পাচ্ছি এবং তিনজন লোক উম যারা নিজের কাজে ব্যস্ত .

সামনে একটি সোফা আছে তার উপরে বড় ব্যাগ রাখা আছে।

সামনে একটি বড়ো ফ্যান রাখা আছে.

রেড কালারের প্যান্ট পরে রয়েছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে.

হাত উপরে উঠে কিছুটি ধরার চেষ্টা করছে.

আমি এখানে অনেক উঁচু একটি বিল্ডিং দেখতে পাচ্ছি.

আমি এইখানে এক বাড়ির পিছনে একটি নালা দেখতে পাচ্ছি যেখানে অনেক ফুল গাছ টবের মধ্যে সাজানো আছে।

যার ভিতরে অনেক বক্স রাখা আছে।

যারা একে অপরের কাঁধে চড়ে বসে আছে।

ভিতরে একটা বেড আছে দুটো বালিশ একটা ব্ল্যাঙ্কেট আছে।

পিছনে অনেক গাছপালা দেখতে পাচ্ছি।

এটি একটি বেসিনের দোকান হতে পারে.

সামনে ও উপরে চার্টে লেখা আছে রা-রায় ইলেকট্রক্স এন্ড মহাক সাপ্লঅর্স .

আমি এখানে একটি অন্ধকারের ছবি দেখতে পাচ্ছি অনেক লাইট জ্বালানো আছে।

সামনে একটি নদী বা পুকুর হতে পারে যেখানে আলোর ছোঁয়া জলের মধ্যে ভেসে উঠছে.

আর তার সামনেও পাহাড় বো-বোঝা যাচ্ছে পাহাড় আছে ।

আর সামনে একটি গাড়ি রয়েছে হাতে ব্যাগ নিয়ে একটা লোক গাড়িটির দিকে তাকিয়ে রয়েছে .

আর বড়ো করে চার্ডে লেখা আছে আনন্দধারা .

আর মুরগিদের মাঝে একটি লাল কালারের দেওয়া আছে খাবারের জন্য যার মুরগিরা খেতে পারে.

আর চারিদিকে জাল দিয়ে ঘেরা যাতে মুরগিগুলো বেরোতে না পারে।

আর একজন লোক যিনি নিজের কাজে ব্যস্ত।

বোর্ড -এ ওইখানে চাদেল দেওয়া আছে ড্রাই ক্লিনার্স ।

আমি এখানে একজন লোককে বসে থাকতে দেখছি আর চোখে চশমা পরা আছে.

সবের সামনে একজন লোক বাইকে এবং বাইকে বসে আছে .

আর সামনে বিশাল বড়ো একটি গাস আসে।

আর তার সাইডে ছোটো বাচ্চারা দাঁড়িয়ে আছে অনেকগুলো আর চারিদিকে গাছ দিয়ে ঘেরা ।

আরেকটি বাড়ি বাড়ির সামনে একজন দাঁড়িয়ে আছে.

আমি এখানে একটি বিশাল বড়ো ন-দী দেখতে পাচ্ছি নদী না ডোবা-বা ঠিক বোঝা যাচ্ছে না.